দেশ গুলির তুলনায় পূর্বের group বড় আর্থসামাজিক বৈষম্য বিদ্যমান এবং পরবর্তী গোষ্ঠীর মধ্যে রয়েছে উচ্চ স্তরের সামাজিক ও অর্ধ ঠিক ন্যায় বিচার সহ দেশগুলির বিচারক দুর্নীতি কি? বিচারক দুর্নীতি বলতে ঘুষ গ্রহণ বা প্রদানের মাধ্যমে দোষী সাব্যস্ত বিচারকদের দুর্নীতি এর সম্পর্কিত আচরণ অসৎ আচরণকে অপরাধীদেরবোমায় ভুল দোষী সাব্যস্ত করা পক্ষপাতিত্ব এবং অন্যান্য ধরনের অসৎ আচরণের শুনানি বা বা যুক্তির বিচারে বিচারক দুর্নীতি বলতে পাবলিক prosecutor দের বোঝায় এবং এছাড়াও প্রতিরক্ষা আইনজীবী দ্বারা পরিচালিত হতে পারে প্রসিকিউটার অসৎ আচরণের একটি উদাহরণ ঘটে যেমন একজন রাজনীতিবিদ বা একজন অপরাধের বস একজন publiquator কে তদন্ত শুরু করার জন্য এবং এক একজন প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ কে প্রতিযোগিতার ক্ষতিপূরণ করার জন্য ঘুষ দেন বা একজন প্রতিদ্বন্দ্বী একজন অপরাধের বসের বিরুদ্ধে

Budget প্রায় সম্পূর্ণরূপে নির্বাহী দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্ষমতা পৃথকীকরণের পর সমালোচনামূলকভাবে দুর্বল করে কারণ এটি বিচার বিভাগের উপর আর্থিক নির্ভরতা বাড়ায় একটি জাতির সম্পদের সুষ্ঠ বন্টন সহ সাংবিধানিক অর্থনীতিতে বিচার বিভাগের সরকারি ব্যয় ও অন্তর্ভুক্ত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 এবং মনোজ মানুষ সম্মত করার জন্য ভর্তিতে দুর্নীতি প্রতিরোধে কম্পিউটার graded পরীক্ষার প্রবর্তন সমাজেরএকটি অংশের প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে অন্যরা পরিবর্তনের প্রশংসা করেন বিশ্ববিদ্যালয় ভর্তির voucher কখনো বাস্তবায়িত হয়নি দুর্নীতির মূল লক্ষ্য হলো টেকসই অর্থনৈতিক উন্নয়ন হস্তক্ষেপ শিক্ষা প্রতিষ্ঠানে চিরস্থায়ী দুর্নীতি টেকসই দুর্নীতিগ্রস্ত শ্রে শ্রেনী গঠনের দিকে পরিচালিত করে যদিও রাশিয়ায় উচ্চশিক্ষা ব্যাপক ঘুষের দ্বারা আলাদা মার্কিন যুক্ত রাষ্ট্রের এবং যুক্তরাজ্যে দুর্নীতির একটি উল্লেখযোগ্য পরিমাণ জালিয়াতির প্রতিনিধিত্ব করে দুর্নীতির থেকে আলাদা বিশেষ করে নির্বাচনী প্রচারণের সময় কলেজ ও বিশ্ববিদ্যালয় media কে ধন্যবাদ সাধারণ জনগণ উচ্চ উচ্চস্তরের দুর্নীতি সম্পর্কে ভালোভাবে সচেতন উপলব্ধ রাজনীতিবিদ সহ ফলাফল চালমি বাদি অতীত আমলাতন্ত্র থেকে প্রস্থানের অভাব এবং কিছু বিদ্যালয় স্বার্থশনের স্পষ্ট অভাব দুর্নীতি নিয়ে পড়াশোনা করা শিক্ষা উভয় পরিমাণগত এবং গুণগত পদ্ধতি ব্যবহার করা হয় কিন্তু

যেমন কিছু পূর্ব ইউরোপীয় দেশ খুব বলকান দেশ এবং কিছু এশিয়ান দেশে বিশ্ববিদ্যালয় ঘুষ গ্রহণের মত বিশ্ববিদ্যালয় দুর্নীতি যেমন বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি সাধারন এর মধ্যে আমলা তান্ত্রিক পদ্ধতিকে বাইপাস করার জন্য ঘুষ এবং grade এর জন্য অনুদের কাছে ঘুষ অন্তর্ভুক্ত থাকতে পারে ঘুষ গ্রহণের মতন দুর্নীতিতে জড়িত হওয়ার ইচ্ছা কমে যায় যদি ব্যক্তিরা এই ধরনের আচরণকে অত্যন্ত আপত্তিকর অর্থাৎ সামাজিক নিয়ম লঙ্ঘন বলে মনে করেন এবং যদি তারা নিষেধাজ্ঞার তীব্রতা এবং সম্ভাব্যতার সাথে সম্পর্কিত নিষেধাজ্ঞার ভয় পায় অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্ক দুর্নীতি সরাসরি অর্থনীতিকে নেতিবাচক ভাবে প্রভাবিত করতে পারে উদাহরণ স্বরূপ কর ফাঁকি এবং অর্থ পাচারের মাধ্যমে সেই সাথে পরোক্ষ

আফগানিস্তান ও উত্তর পশ্চিম ভারতের ভাগ্য বিধাতা হলেন এবং কালক্রমে উত্তর ও পূর্ব ভারতের এক সুবিস্তীর্ণ অঞ্চলের অধিপত্য অর্জন করলেন রা ভারতবর্ষের ইতিহাসে তারা কুষাণ নামে পরিচিত বিদেশী এই কুষাণরা বিতই বেসে বিদেশী ভাব ও সংস্কৃতি বাহক রূপে ভারতে এসেছিলেন কিন্তু এ দেশে দীর্ঘকাল অবস্থান কালে এ দেশের রীতিনীতি সভ্যতা সংস্কৃতি ভ্রমণ করে ভারতীয় গনের সঙ্গে তারা একাত্ম হয়ে যান কুষাণরা ভারতীয় গোনে যান ঠিকই কিন্তু ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি বিবর্তনে তারা স্মরণীয় আবেদন রেখে গেছেন আদি ইতিহাস কুষাণরা ছিলেন উপজাতির এক শাখা ইউ সি উপজাতি এক সময়ে সৈনিক তুর্কিস্তানে কামসু অঞ্চলে বাস করতেন কামসু অঞ্চলের একদিকে ছিলেন অরাজ্য ও অন্যান্য রাজ্য নিয়েন পর্বত শ্রেণী এখানে আনুমানিক একশো পঁয়ষট্টি খ্রীষ্ট পূর্বাব্দে প্রতিবেশী উপজাতি হাতে ও ইউ সি দের ভাগ্য বিপর্যয় ঘটে এরফলে রা দুটি দলে বিভক্ত হয়ে যান বৃহত্তম দলটি পশ্চিমদিকে অগ্রসর হয়ে ছোটো শাখাটি চলে যায় ও তিন দিকে ও রিকেটান ফ্যান পর্বত্য অঞ্চলে বৃহত্তম দলটি প্রথম উদি উপত্যকায় ইউসুং উপজাতিকেও পরে শব্দের উপজাতি করে সিরাদিলিয়ার নদীর তীরে এসে উপস্থিত হয়ে কিন্তু কিছু দিনের মধ্যেই সুনেরা রং নদের সাহায্যে ইউসিদের সেখান থেকে বিতারিত করেন পশ্চিম ও দক্ষিণ দিকে আগ্রসন হতে হতে ইউসিরা আফশাস বা আমুদিভিয়া নদীর তীরে এসে উপস্থিত হন সেখানে শব্দের পো পরাজিত করে তারা তাকিয়া অধিকার করেন ইউসি ইউসিরা এতোদিন যাযাবরের মতো জীবন যাপন করেছিলেন কিন্তু তাই আর তারা স্থায়ী ভাবে বসবাস শুরু করেন এখানে ইউসিরা কুষাণ এই কোন আহ কাস্মক বা তুসি আহ এই পাঁচটি গোষ্ঠী বিবর্তী ছিলেন প্রতিটি গোষ্ঠী একজন এক একজন দলপতি অধীনে নির্দিষ্ট ভূখণ্ডে বাস করতেন গোষ্ঠী গুলির মধ্যে কালক্রমে কুষাণরা শক্তিশালী হন যে দলপতির নত নেতৃত্বে কুষানরা সর্বপ্রথম এরা অঞ্চলের এক স্বাধীন সার্বভৌমত্ব রাজনৈতিক শক্তিরূপে আত্মপ্রকাশ করেন তার নাম মাআওয়াশ ঘটনাকাল খিষ্টপূর্ব প্রথম শতকের শেষার্ধে মাওআয়াশ এক সময়ে মনে করা হত দলপতি কে কিং কেও কেও আহ স্বাধীন কুষাণ রাজ্য প্রতিষ্ঠা করে কিন্তু বায়েটেরিয়া এবং আমোদইয়া নদীর উত্তর দিক বর্তী ভূখণ্ডে মাও ওয়াশ নামাঙ্কিত কিতকোয়ে রূপ মুদ্রা আবিষ্কৃত হয় এই ধর ধারণার অবসান ঘটে মাও ওয়াশ কিউ সিউ কেউ এর পরবর্তী মুদ্রার সাক্ষ্য অনুমতি হয়ে ব্যাক্টেরিয়ার কিউ কিয়োদোস ও আফসাস বা আমোদিয়ার নদীর উত্তর দিক উত্তর দিকে এক বির্স্তীর্ণ অঞ্চলে এই কুষাণ নায়কের অধিকার ভুক্ত ছিলো চীনা ইতিবৃত্ত কেউ হ্যাংনস ফু এর বিবরণে প্রকাশ কখনো ব্যাকটেরিয়ায় অন্যান্য অঞ্চল ও অন্য চারটি ইউসি গোষ্ঠীর কি তাদের ছিলো মাওওয়াশ এই প্রতিদম্ভি গোষ্ঠীদের পদান্নভা করতে পারেননি এই কাজ সম্পূর্ণ করেন আর একজন কুষাণ দলপতি নাম কিউ সি কিউ দুর্ভাগ্যের বিষয় এই দুজন কুষাণ অধিনায়কের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে কিছুই জানা যায় না হতে পারে মাওওয়াশে মিত্র অব্যাহিত পরে কিউ সিঙ্ক কেও শাহহসান সিংহাসনে আরোহন করেন

আহ কুষাণ নায়ক অপর অপরাপর ইউসি গোষ্ঠী পরাজিত করে ড্যাটেরিয়া কুষাণদের একত্র অধিপত্য প্রতিষ্ঠা করে তিনি কিউ সি কিউও কিউ সি কিউও বা কল কথফিসে চেনা সাহিত্যের কিউ সি কিউ বলে যারা উল্লেখ মুদ্রায় তিনি উজাল কথফিসেস নামে পরিচিত তাকে প্রথম কথফিসেস ও বলা যায় কিউ সি কিউ মনে করেন প্রথম জীবনে পর্যাল গ্রীকরাজ হার্মেসিউসের সাহায্যে বিভিন্ন ইউসি গোষ্ঠীর পরাজিত করেন কিন্তু পরে হার্মিমুসকে বিতাড়িত করে কাবুল অববাহিকার অধিকার করেন পর্যাল এবং হার্বাসের প্রথম এক শ্রেণী ভোটের উপর ভিত্তি করেই এ ধরণের অভিমান ত্যাক্ত হয়েছে এর মতে প্রবর্তক

ভেবে করজালের একক মৌজা চিন্নিত করা উচিত স্মরণ রাখা দরকার পল্লবরা কাবুল অধিকার করে হারমোওয়াশ এর ও অনুরূপ মুদ্রা প্রবতন করেছেন সেই পল্লব মুদ্রা অনুকরণ সর্বনাম উজ্জল সম্ভবত এই মুদ্রা গুলির উৎকীর্ণ করেছেন পূর্জল কাবুল অঞ্চলে অধিকার করেছেন ঠিকই কিন্তু তারা পরাজিত করে নয় পল্লবদের কে বিতাড়িত করে বস্তুত পূর্জালের কাবুল অধিকার করার প্রয়াস সাত দশক পর্বে রাজ্যত্বকালের আহ অবসান ঘটেছিল পর্যালের রাজ রাজে রাজ্যের বিস্তৃতি সম্পর্কে ঐতিহাসিকরা ভিন্ন মত প্রশম করেন চীনা সাহিত্যের হাতে জানা যায় কাবুল ও কান্দাহার এর রাজ্য ভুক্ত ছিলো সিন্ধ নদের পশ্চিময়ে পাঞ্জতরে তার একখানি Lake পাওয়া গেছে অনেক এর অভিমান ও অভিমত গান্ধার বা পার্সওয়ার অঞ্চল প্রথম থেকেই তার রাজ্যের অন্তর্গত ছিল এই মত ঠিক নয় পল্লব রাজ গ্রেপতার ওসেস যে আম্প গ্রেপতার ওসেস যে পঁয়তাল্লিশ খ্রিষ্ট পূর্বাব্দ পর্যন্ত সেখানকার রাজ্যত্ব করেন তার নিশ্চিত প্রমাণ আছে পূর্জলের সেই যে গান্ধারকে জয় করেন তা জোরের সঙ্গে বলা যায় না গান্ধার জয় তার পুত্রের কৃর্তৃতে হতে পারে চীনা সাহিত্যের পোস্টই বলা হয়েছে তার পুত্রই তার ভারতের সর্ব প্রথম কুষাণ আধিপত্ত প্রতিষ্ঠা করে সিন্দ নদের পূর্ববর্তী তিনি সম্ভবত তার অধিকার বিস্তার করতে পারেন নি পূয্যলের মুদ্রা তক্ষশিলায়ে পাওয়া গেছে বলে অনেকে অভিমত প্রকাশ করেছে আর অনেকের বিশ্বাস এই মুদ্রা গুলি পূজ্যালের পুত্র ভীম কোষ্ঠীসেস উৎকীর্ণ করেছিলেন ভমক সংগহে টাইবেরিয়াস চোদ্দো থেকে সায়েত্রিরিশ খিস্ট পূর্বাব্দ এবং পলিডিয়াসের একচল্লিশ থেকে চুয়ান্ন খিস্ট পূর্বাব্দের মুদ্রা সংকরণে পূর্জল মুদ্রা উৎকীর্ণ করেন পূর্জলের এই রোমক সম্রাটদের সম্মকালীন ছিলেন পনেরো থেকে পঁয়ষট্টি খিষ্ট পূর্বাব্দে পূর্জলের রাজত্ব কাল বলে ধার্য করা হয় কোনো কোনো মুদ্রা তাকে

পূর্জলের মুদ্রা এক যোগীর মূর্তি উৎকীর্ণ আছে অনেকের মতে তিনি বুদ্ধদেব ভীম কোচটিজের পঁয়ষট্টি থেকে আটাত্তর খিস্ট পূর্বাব্দে আনুমানিক পঁয়ষট্টি খিষ্টাব্দে পূজ্যালের মৃত্যুর পর তার পুত্র ভীম কোচটিজের সিংহাসনে আরোহন করে আটাত্তর খিস্ট পূর্বাব্দে আহ প্রথম ভাগ পর্যন্ত তিনি সিংহাসনে অধিষ্টিত ছিলেন বলে মনে হয় অনেকে মনে করেন বা দ্বিতীয় কোচটিজ কোচটিজ আজ

দৃষ্টি দেন অল্প কয়েকদিনের মধ্যেই তিনি তক্ষশিলা ও পাঞ্জাব অধিকার করে তার এক ছানি গৃহদয়ে টন কৌশল আর মূর্তি মথুরার সংকটে আবিষ্কৃত হয়েছে এই থেকে অনেকে অনুমান করেন তার রাজ্য পূর্ব দিকে মথুরা পর্যন্ত বিস্তৃত ছিলো চীনা সাহিত্যে বলা হয়েছে ভীম কোচটিজের ভারতের শাসন ভার একজন প্রতি নিদার ন্যাস্ত করেন মুদ্রা তথ্যে সে রূপ ইঙ্গিত আছে কাবুল কান্দাহার ও পাঞ্জাব অঞ্চলে এক নাম প্রশাসনকে বেশ কিছু মুদ্রা আবিষ্কৃত হয়েছে এই মুদ্রা গুলি ভীম মুদ্রা সমকালীনবর্তী মুদ্রা গুলির মুদ্রা কর্তার নাম নেই আছে তার পদবীর উল্লেখ মুদ্রা গুলির এক পিঠে আছে গ্রীক পদবী এবং অন্য পিঠে রয়েছে গ্রীক পদবির প্রকৃতি প রূপান্তর ও মোহজশ রা রাজকীয় জোশ ও মোহো মোহোতোষ ভীম কোচটিজের যাকে ভারতের প্রশাসক নিযুক্ত করেছিলেন এই মুদ্রা গুলি সম্ভবত তারেই অন্য কেউ নয় স্বয়ং ভীম কোচটিজের নেকালাস পদবী ধারণ করে এই শ্রেণিক মুদ্রা উৎকীর্ণ করেছেন এই অভিমত গোতিন্দ্রনাথ মুখোপাধ্যায় এর তার জীবিক যুক্তি

মেঘারাজ আহ মুদ্রায় এই ব্যাপক প্রসারণ সম্পর্কে অধ্যাপক মুখোপাধ্যায় নিজেই সুনিচ্ছিত নন হিন্দুকোশ প পর্বতমালা উত্তর ও দক্ষিণ কুষাণ সাম্রাজ্যের উভয়ে অঞ্চলে প্রচারিত ছিলো তা মুদ্রায় ব্যাপক প্রচারন সম্পর্কে অধ্যাপক মুখোপাধ্যায় নিচ্ছয়ই সুনিচ্ছিত নন হিন্দুকোশ পর্বতমালার উত্তরে উত্তরা শ্রেণী মুদ্রা পাওয়া গেছে এ কথা জোরের সঙ্গে বলা যাচ্ছে না মুদ্রা গুলি প্রধানত পাওয়া গেছে মথুরা ও দক্ষিন পূর্ব পাঞ্জাবে মুদ্রা গুলি ভীম কোচটিজের আহ উৎকীর্ণ হলে এগুলি কুষাণ সাম্রাজ্জ্যে এর সর্বত্র সমান ভাবে পাওয়া যেতো কোনো অঞ্চলে একই বা দুটির মুদ্রা পাওয়া গেলেই যায় অঞ্চলে এই শ্রেণীর মুদ্রা প্রচালিত ছিল এ কথা প্রমাণিত হয়না মুদ্রা অতি সাহবী ইস্থানে ইস্থান হতে ইস্থান্তরে গ গোমরার গমন করে দ্বিতীয়ত মুদ্রা গুলিতে পদবীর উল্লেখ আছে কিন্তু মুদ্রা কর্তার নাম নেই মুদ্রা গুলির দিন উৎকীর্ণ করলেই এই মুদ্রাই তার নাম কথিত হতো তৃতীয় মুদ্রা গুলি সবই তামার স্রোতের মেঘাস পদবী উৎকীর্ণ কোনো রূপ বা স্বর্ণ মুদ্রা আগেও আবিস্কৃত হয়নি এরূপ ঘটনা ঘটলেও এধরণের মুদ্রার সংগিক ভীমের আহ সংযোগ একটি সম্ভবনা হয়তো দেখা দিত মুদ্রা থেকে পূজ্জ্বলকর কোর্চটিজেসিজের নাম আরো একজন কুষাণ প্রশাসকের নাম জানা যায় অনেকের মতে তিনি ভীম কোর্চটিজেসিজের অভিনষ্ট পোষা প্রশাসকের পুত্র ছিলেন এই শ্রেণীর পন্ডিতদের অভিমত ভীমের মৃত্যুর পর প্রথমে এক নাম গোত্রহীন প্রশাসক এবং পরে প্রশাসকের পুত্র শাসন আহ স্বাধীন ভাবে কুষাণ রাজ্য শাসন করেন দ্বিতীয় কোচটিজিজের শিব ভক্ত ছিলেন তার কিছু মুদ্রা শিবের মূর্তি উৎকীর্ণ আছে কিছু কিছু মুদ্রায় তাকে উহ মহীসোর রূপে বর্ণনা করা হয়েছে মহীসোরের এই অর্থ মোহে মানেশ্বর বামা মহেশ্বর ভক্ত পিতা সম্ভবত বৈধ ছিলেন আর পুত্র হলেন সইবো ভীম কোচটিসিজের তার রাজত্ব কালে উৎকীর্ণ বেশ কিছু সোনা ও তামার মুদ্রা আবিষ্কৃত হয়েছে মুদ্রা গুলি যে যুগের আর্থিক সংগতির পরিচয় বহন করে

অবস্থান আর পূর্ব দিকে ছিল চীনা জগৎ সে সময়ে পূর্ব ও পশ্চিম দুনিয়ায় সঙ্গে সে ঘনিষ্ঠ বাণিজ্যিক লেনদেন চলছিল তাতে কুষাণ রাজ্যের মর্ধ্বর্তী ভূমিকা পালন করেন তা ছাড়া কুষাণ রাজ্য তথা ভারতের সঙ্গেও রোমের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে অভিজাত রোমকরা ভারতীয় বিলাস সামগ্ৰীর ভুক্ত ছিলেন স্বর্ণ মুদ্রার বিনিময়ে রোমক বণিকরা ভারত থেকে বিলাস দ্রোবটি কিনতেন যে রোমক আহ স্বর্ণ মুদ্রা ভারতে আমদানি হতো সে গুলি গলিয়ে নিজেদের জন্য নতুন করে ভীম কোচটিসেস তার অধিকারের স্বর্ণ মুদ্রা উৎকীর্ণ করতেন তখন কার দিনের বহির বানিজ্য রোমক স্বর্ণ মুদ্রা গুলি মুদ্রা রূপে ব্যবহৃত হত না ব্যবহৃত হত বিনিময়ের মাধ্যম স্বরূপ ধাতব ইন্দ্র বা তাল রূপে সাময়িক নৈকুঞ্জের সঙ্গে আর্থিক সম্মৃদ্ধি সহযোগে কুষাণ শক্তির এক বুধবার অপরটির শক্তি রুপে আত্মপ্রকাশ করে প্রথম কনিস্ক দ্বিতীয় কোচটিজের মৃত্যুর পর প্রথম কনিস্ক কুষাণ রাজ্যের অধিপত্য হন দুঃখের বিষয়ে পরবর্তী রাজার সঙ্গে কণিষ্কের কি সম্পর্ক ছিলো তা আজও জানা যায় নি তিনি সম্ভবত ভীম এরই অধীনস্ত এক কর্মচারী ছিলেন কিন্তু পরে প্রভুর মৃত্যুতে ক্ষমতা ক্ষমতা অন্যান্য প্রতিদ্বন্দীদের পরাজিত করে নিজের নিরপুশ অধিপত্ব প্রতিষ্ঠা করেন সন্দেহ নেই কুষাণ রাজ বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম কনিস্ক কণিষ্কের সময়ে কণিষ্কের সিংহাসনে আরোহনের সময়ে সম্পর্কে ঐতিহাসিকরা বিভিন্ন অভিমত প্রকাশ করেন ঐতিহাসিকদের মধ্যে এই বিষয়ে এ মতো পার্থক্য এত বিস্তর যে সুদুর ভবিষ্যতে কোনো সর্বসম্মা সিদ্ধান্ত গ্রহনের সম্ভবনা নেই বললেই চলে

প্রতিস্রোতা কিন্তু কনিস্ক যে কোচটিজের আহ পূর্ববর্তী বা খিস্ট পূর্ব প্রথম শতকের মধ্যভাগে বর্তমান ছিলেন তার সর্মথনে কোনোই বলিষ্ঠ প্রমান নেই তথ্য বিপরীত সত্যি প্রকাশ করে গান্ধার অঞ্চল যেই প্রথম কণিষ্কের রাজ্যভুক্ত ছিলো মেঘ মুদ্রা ও তার সুস্পষ্ট প্রমাণ আছে কিন্তু খিস্ট পূর্ব প্রথম শতকের মাঝামাঝি সময়ে গান্ধার অঞ্চলে কুষাণ গণের অধিক অধিকার ভুক্ত ছিলনা তখন সেখানে সিয়ান কো ফুল আহ ফো নামে জৈনিক রাজা রাজত্ব করতেন চীনা সাহিত্যের এ তথ্য আছে দ্বিতীয় চীনা গ্রন্থটিতে পূজ্জ্বল কোচটিসেস কে প্রথম কুষাণ রাজ বলে বর্ণনা করা হয়েছে চীনা গ্রন্থটিতে আরো বলা হয়েছে যে

পরবর্তী হলে চীনা সাহিত্যের কুষাণদের সম্পর্কে অন্যরূপ বিবরণ লিপিবদ্ধ থাকতো তৃতীয় প্রথম কোচটিসিসের কোনো স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেন কখুনতরে ভীম কোচটিসেস এবং কনিস্ক প্রচুর স্বর্ণ মুদ্রা উৎকীর্ণ করেছিলেন কোচটিসেস এর গোষ্ঠী কণিষ্কের কণিষ্কের পরবর্তী হলে প্রথম কোচটিসেস রাজত্বকালে এই স্বর্ণ মুদ্রা অনুপস্থিতি ব্যাখ্যা করা কঠিন হয়ে পরে

শোক ও পল্লব রাজগণের মুদ্রা মোটামুটি একই ধারা লক্ষ্য করা যায় ফলে কোচটিসিসের গোষ্ঠীর মুদ্রা গুলিকে গ্রীক শোক ও পল্লব মুদ্রাই নিকটবর্তী বলে মনে হয় কণিষ্কের মুদ্রা কিন্তু এই ধরণের অনুসরণ অনুসরণ দেখা যায় না যা দেখা যায় তা হলো একটি ভাষা বা একটি লিপির প্রয়োগ যে ভাষা কণিষ্কের মুদ্রাই ব্যবহৃত হয়েছে তা ব্যাহিজিক ভাষার আর লিপি গ্রীক লিপি ফলে কণিষ্কের মুদ্রা গুলিকে একটু পরবর্তী কাল বলে মনে হয় পঞ্চমত কণিষ্কের মুদ্রার অপদান পিঠে নান ধর্মের দেবদেবীর মূর্তি খোদিত আছে প্রাগ আহ কনিস্ক যুগে বৈদেশিক রাজগণের মুদ্রাই এই বৈশিষ্ট দেখা যায় না এসব ঘটনাএ প্রমাণ করে কনিস্ক কোচটিসেসের গোষ্ঠীর পূর্ববর্তী নন পরবর্তী মার্শাল স্ট্যান্ড কোনো মিথ আহ কোনো প্রমুক্ষ ঐতিহাসিক রা মনে করেন একশো পঁচিশ বা একশো চুয়াল্লিশ খিষ্ট খিস্টাব্দ নাগাদ কণিষ্কের রাজত্ব শুরু হয় দ্বিতীয় শ শতকের শেষ পূর্বে তার রাজত্বে অবসান হয় এ মত গ্রহণযোগ্য নয়

অধিকার ভুক্ত ছিলো তা মহাক্ষত্রপের নিজেস্ব জুনাগড় lake হতে প্রমাণিত হয়ে রুদ্রাদামা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ খিষ্টাব্দে রাজ্যত্ব করেন তিনি একজন স্বাধীন সর্বভৌম শাসক ছিলেন কারুর অনুগত্য শিকার করেননি একশো পঁচিশ বা একশো চুয়াল্লিশ খিষ্টাব্দে কণিষ্কের রাজ্যত্ব শুরু হলে প্রায়ই একই সময়ে কুষাণ রাজ এবং রুদ্রাদ্রামা নিকা সিন্ধু উপত্যকায় রাজ্যত্ব করেছিলেন বলে সিদ্ধান্ত করতে হয় কিন্তু এই সিদ্ধান্তে বিভ্রান্তিকর দ্বিতীয় কনিস্ক বা কোসিসকো আহ পশুদেবের লেখে যথাক্রমে এক থেকে তেইশ চব্বিশ থেকে আঠাশ আঠাশ থেকে ষাট এবং সাতষট্টি থেকে আটানব্বই বর্ষের উল্লেখ আছে অনুমান করা যায় কণিষ্কের দেহাবশের পরেও তার উত্তর পুরুষেরা তার রাজ্য বর্ষ ব্যবহার করেন কণিষ্কের রাজ্য বর্ষ ধারাবাহিক ব্যবহার হতেই একটি অব্দের জন্ম হয় সে কারণে কনিস্ক একটি অব্দের প্রতিষ্ঠাতা খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে উত্তর পশ্চিম ভারতের কোনো অব্দের প্রচলন হয়েছিল বলে জানা যায় না রমেশচন্দ্র মজুমদার মনে করেন কণিষ্কের প্রবর্তন করেন প্র পলচুরি প্রবর্তন করেন দুশো আটচল্লিশ খিষ্টাব্দে এই অব্দের প্রচলন হয়ে আর্জি ভান্ডার পোর বলেন দুশো আট আটচল্লিশ নয় দুশো আটাত্তর খিষ্টাব্দে কণিষ্কের রাজ্যত্ব কাল শুরু হয়েছিলো এই দুটি মতের কোনোটাই সমর্থন যোগ্য নয় কেন সমর্থন যোগ্য নয় তার অন্তত দুটি কারণ উল্লেখ করা যেতে পারে প্রথমত বাসুদেব যে অন্তত আটানব্বই ট্রন উম কনিস্ক পর্যন্ত মুথুরা রাজ্যত্ব করেন তার নিচ্চিত নিচ্চিত প্রমাণ আছে দুশো আটচল্লিশ বা দুশো আটাত্তর খিষ্টাব্দে কনিস্কর সিংহাসন আরোহন করলে বাসুদেব কে তিনশো ছেচল্লিশ বা তিনশো ছিয়াত্তর খ্রিষ্টাব্দে ও মথুরার কর্তৃত্ব অধিষ্ঠিত ছিলেন বলে ভাবতে হয়ে মথুরা নিঃসন্দেহে গুপ্ত রাজ্জ্যের অন্তর ভুক্ত ছিলো গুপ্তরাজ কিন্তু কুষাণ গনের কাছ থেকে মুথুরা জয় করেননি মুথুরা জয় করে ছিলেন নাগ রাজাদের ক্ষমতা চ্যুত করে অর্থাৎ কুষাণ শাসকেরা অবসানের পর মুথুরাই নাগ প্রভুর প্রতিষ্ঠিত হয় পুরানে সাল সাতজন না নাগ রাজার উল্লেখ আছে এতে নাগ শাসনের দীর্ঘস্থায়ী প্রমাণিত হয়ে সমুদ্র গুপ্তের রাজত্ব কালে মথুরা প্রথম গুপ্ত অধিপত্য স্থাপিত হয়ে তিনশো ছেচল্লিশ বা তিনশো ছিয়াত্তর খিষ্টাব্দে পর্যন্ত মথুরায় কুষাণ কুষাণ শাসক অব অব্যাহিত থাকলে সমুদ্র গুপ্তের মথুরা অধিকারের পূর্বে সেখানে দীর্ঘ সুদীর্ঘ নাগ শাসন অ অবকাশ থাকেনা এই যুক্তির পরিপ্রেক্ষিতে কনিস্ক দুশো আটচল্লিস বা দুশো আটাত্তর খিষ্টাব্দে সিংহাসনে আরোহন করেছিলেন বলে ভাবার কোনো কারণ থাকে না দ্বিতীয়ত খিস্টিও তৃতীয় শতকের শেষ আহ শেষ দিকে অন্তত কিছু দিনের জন্য হলেও কুষাণ রাজ্য পারস্য রাজ বংশের প্রভুত্ব প্রতিষ্ঠিত হয় রমেশচন্দ্র মজুমদারের মতো গ্রহণ করলে এই সময়ে আহ কুষাণ সিংহাসনে অধি অধিষ্ঠিত হওয়ার কথা রাজাদের অনুগত শিকার করেননি বাসুদেবের মৃত্যুর পর কুষাণ রাজ্য রাজনৈতিক দুর্যোগ ঘনিয়ে আসে কিন্তু তার পূর্বে নয় অর্থাৎ খিষ্ট্রীয়

ভূমি পুত্র গ্রন্থ খানেক চীনা অনুবাদ প্রকাশ করেন কণিষ্কের পুরোহিত সংঘরুক্ষ আহ মূল গ্রন্থখানি রচনা করেছিলেন একশো সত্তর খিষ্টাব্দের অনেক পূর্বে যে কনিস্ক সিংহাসনে আরোহণ করেছিলেন এ ঘটনা যে সত্যি স্পষ্ট হয়ে রাখাল দাস বন্দোপাধ্যায় হেম চন্দ্র রায়চৌধুরী দীনেশ চন্দ্র সরকার এবং প্রতিন্দ্রনাথ

উত্তর অধিকারী ব্যবহার করেছিলেন তারও প্রমান আছে কুষাণ রাজারা ছাড়া তাদের অধীনস্ত তাদের অধীনস্ত বা প্র প্রধান হস্ত শাসকেরা কনিস্ক রাজ্য বর্ষ বা অব্দ ব্যবহার করেন বেশির ভাগ হস্তকরা সব গোষ্ঠীর সদস্য ছিলেন দীর্ঘদিন ধরে এই রাজ্য বর্ষ বা অস্ত্র ব্যবহার করাই এই অব্দের সঙ্গে স্বাভাবিক ভাবেই তাদের নাম জড়িত হয়ে পরে খ্রিস্টীয় পঞ্চম শতক থেকেই এই অব্দটিস সব কাল বা সবকাল নামে অভিহিত হতে থাকে কণিষ্কের রাজ্যবর্ষ দীর্ঘকাল পরিচালিত থাকায় তাকে অবশ্যই একটি অব্দের প্রতিষ্ঠিতা বলা যায় অথচ খ্রিস্টীয় প্রথম দ্বিতীয় শতকে এক সব ফারা অন্য কোনো অব্দের প্রবর্তনের কথা জানা যায় না ফলে কণিষ্কের সিংহাসনে আরোহনের সঙ্গে সঙ্গে শতাব্দীর সেরা এ কথা ভাবতে অসুবিধা হয়ে না আটাত্তর খ্রিষ্টাব্দে কণিষ্কের রাজ্যত্ব শুরু হয়েছিলো এ মত অবসর

রাজ্যত্ব করলে পূর্জল পুত্র ভীম কোচটিসেস শাসন কালের জন্য মাত্র তেরো বছর অবশিষ্ট থাকে ভীম এর রাজ্যতের পক্ষে এই সময়ে খুবই কম এ যুক্তি কিন্তু অকার্ত্ত নয় প্রথমে কোচটিসিস যখুন মারা যান তখন তার বয়স আশির আশির দিকে সিংহাসন আরোহনের সময়ে ভীম কোচটি সে সব prize দিতো তাই বৃদ্ধ পুত্রর কক্ষে তেরো বছর রাজ্যত্ব খুব একটা কম সময়ে নয় তাদের দ্বিতীয় যুক্তি হলো ঊনআশি খ্রিষ্টাব্দে উৎকীর্ণ মহারাজ রাজা ধিরাজ আহ দেব পুত্র কুষাণের এক খানি lake তক্ষশিলায়ে আবিষ্কৃত হয়েছে এই দেব পুত্র নিঃসন্দেহে পূর্জল কোচটিসেস কিন্তু এই যুক্তিও তেমন জোরালো নয় পূর্জল যে তক্ষশিলায়ে রাজ্যত্ব করতেন তার কোনো প্রমাণ নেই কণিষ্কের পূর্বে কোনো রাজা দেব পুত্র উপাধি ধারণ করেছিলেন বলে জানা যায় না ফলে তক্ষশীলার lake টি যে কণিষ্কের নয়

এরূপ একটি যুক্তি হল কয়েক খানি চীন ও তিব্বতীদের গন্ধে কণিস্ককে দ্বিতীয় শতকের রাজা বলে বর্ণনা করা হয়েছে তাছাড়া চীনা গ্রন্থ থেকে জানা যায় কিউচি রাজা দুশো তিরিশ খিষ্টাব্দে চীন দেশে দ্রুত পালিয়ে গিয়েছিলেন এই পপ তো হলেন প্রথম বাসুদের কনিষ্ঠ সিংহাসন আরোহন একশো বছরের মধ্যেই বাসু দেবের

শিল্প শিল্প বা শিল্প কলা ও একটি আহ দৃশ্য যা অদৃশ্য ভাব ভাব রূপ বা শিল্প

বা সংক্ষেপে শিল্প বলে এই কলা মানব প্রক্রিয়া বৈচিত্র পূর্ণ একটি দেশে উম বৈচিত্র পূর্ণ একটি দৃশ্য সম্পর্ক এবং এভাবে কার্যক্রমের এভাবে কার্যক্রমের ফলে প্রাপ্ত পণ্য বা উৎপাদন উম বিশ্বের বা স্বাভাবিক ভাবে আহ শুধুমাত্র শিল্প কানাড়ি শিল্প কলা ভাস্কয্য আলোক চিত্র এবং অন্যান্য দৃশ মাধ্যমে এক্ষেত্রে শিষ্ট চিত্র বা বস্তু সম্পর্কিত আলোকপাত রয়েছে সাধারণ দৃশ্য মান জগতে আপনার চেয়ে চিরাচরিত অভিজ্ঞতা লাভ করি তাকে প্রকৃতি হিসাবে অভিহিত করা হয় তা শিল্প নই এই প্রকৃতির সৌন্দর্য অবলোকন করে মানুষ মন যখন বিমুগ্ধ বিস্ বিস্মিত ও বিমূখ হয় যায় তখন তাকে নিজের মধ্যে আপন করে পেতে চাই এই ধারাবাহিকতায় সে চায় যে এ টি স্বাভাবিক ওপর দিতে আর এই মধ্যে জন্ম হয় শিল্পের একটি নিবন্ধটি মূলত চিত্র কর্ম ভাস্কর্য চালচিত্র আলোকচিত্র এবং অন্যান্য দৃশ্য শিল্পের ওপর আলোকপাত করা হয়েছিল স্থাপত্য অনেক সময় বিশ্ব শিল্পের ওপর অনেক মুহূর্তের সাজানো শিল্প শতাব্দী থেকে যে কোনো বিষয়ের ওপর দক্ষতাকে শিল্প বলা হয় শিল্প বলা হয়

সপ্তদশ শতকের পরে উম সপ্তদশ শতকের পরে চারুকলাকে উদ্বুদ্ধ করা হয় সাধারণ থেকে

দ্বারা চিন্তিত করা হয় শিল্প অর্থাৎ এখানে art বলা হচ্ছে এর অপর নাম চারু শিল্প কারু শিল্প বরুট কলা চারু কলা ইত্যাদি

মনের রূপ বিলাস এবং তার আহ শিষ্ট একে বলে শিল্প শিল্পের চরিত্র শত্রুকে অনুভূতিকে অন্যান্য গুলিকে তুলে ধরা শিল্প প্রকৃতির নির্ভর করে comfort যা একটি ঠিক মাত্রা দেয় পরিচয় বোধ প্রত্যক্ষ মানুষ ও প্রথম মানুষ প্রকৃতির এ সৌন্দর্য স্রোত কে উপলব্ধি করেছিল তখন সে চেয়েছিলো কে বিশ্ব সৃষ্টির সামনে দাঁড়িয়ে অন্যের নিয়মের সমচালিত করতে তারই উম সূত্রপাত হয়ে প্রতিটির সৃষ্টি কারণ মানুষের সঙ্গে প্রকৃতির এটাই দাবি কিন্তু প্রকৃতির মানুষে মানুষে যে ধরণের সম্মেলন ঘটানোর জন্য নিশাসিত নয় বরং

সেক্ষেত্রে এটিকে উম রসবোধ সঞ্চার ঘটাতে পারে আবার তাও কয়েকজনের ক্ষেত্রে এক এক ধরনের হাত খুব স্বাভাবিক এই জন্য কেবল অনুভূতি হওয়ার মাঝে ছড়িয়ে দেওয়া মুহূর্তে তাকে সৃষ্টি করতে হয়েছে শিল্পের উম শিল্পের মানুষ না থাকলে শিল্পের সৃষ্টির এবং শিল্পের ইতিহাস ও মানব ইতিহাস একই ধারা প্রভাবিত এই শিল্প মানুষে মানুষে কেবল অনুভূতি সঞ্চার করে কান্ত থাকে

এই সমিলন সুন্দর ছিল না তাই শিল্পের উদ্দেশ সকল এখানে পরফলিত হয়েছে তা বলে পরিচয় বোধ সঞ্চার তাকে ইংরেজিতে translation of understanding বলা হয়ে থাকে অর্থাৎ শিল্পের মধ্যে শিল্প নিষ্টা করে হয় যায় এবং তাহার অত্যন্ত গভীর আর ফলে দেখা যায় শিল্পে সৌন্দর্য দেখে জেস্ট শিল্পীর মনে অতি কাছে কাছি আসে এবং এর ফলে আত্ম পরিচিতি আবিষ্কারের পথ খুঁজে পায় আর্ট শিল্প বৈশিষ্ট মানুষ একান্ত অনুকরণ উম অনুকরণ করে সাধারণ মতো এই নবীকরণ প্রো প্রবৃত্তি শিল্পের জন্য হয় তবে অনেকের মতে অনুকরণ অনুকরণ বলে যুক্তি সঙ্গত না শিল্পীর মনে স্পর্শ বিশিষ্ট কেউ যদি জানতো তা কখনোই শিল্প হতে পারে না শিল্পীর অন্যতম শিল্প দৃশ্য যেহেতু